বাউন্ডারি ওয়াল -এর কালার হইসে হলুদ কালার ।

এর সামনে দুইটা ঘর দেখা যার।

বিল্ডিংয়ের সামনে দুইটা বড় বড় ফিলার আসে।

অনেক বড়ো একটা রুম দেখা যার ।

এখানে একটা মন্দির দেখা যাইতাসে।

মন্দিরের ওয়ালের কালার সাদা কালার ।

মন্দিরের মধ্যে হুলার কালার হলুদ ।

একজন মানুষের কলার তে তাওয়াল প্যাচায়া ডুকতাছে।

কেকের মধ্যে কিসু বিস্কুট ভাঙ্গানো কিসু বিস্কুট এমনে রাখা।

বিল্ডিংয়ের পিছনে সামনে অনেকগুলা গাছ আছে।

বিল্ডিংয়ের ভিতরে অনেকগুলা স্কুটি আসে।

বিল্ডিং -এর ভিতরে একটা কম্পিউটার দেখা যার।

রাবার গাসের ভিতরে অনেক জঙ্গল।

মাটের দুই পাশে জঙ্গল আসে।

এখানে একটা বিল্ডিং দেখা যার ।

আর এক সাইডে আঠারোশো সত্তর লেখা আসে।

একটা কালী মায়ের সোবি ফোটো ফ্রেমের আরেকটা পাথর দিতে তোরি ।

ওর গায়ে পিং কালারের শার্ট ।

সামনে একটা বিল্ডিং দেখা যাইতাসে।

মানুষেরটার কাঁধে একটা ব্ল্যাক কালার ব্যাগ আসে।

বেলুনের কালার হোইসে লাল কালার সাদা কালার পিঙ্ক কালার ।

বিল্ডিং গরের ফিসনেও অনেকগুলা গাস আসে।

বিল্ডিং -এর সামনে একটা মাঠ দেখা যার।

ব্যানারের মধ্যে লাল কালারের সলিউশন লেখা।

দোকানের সামনে লাল কালার সবুজ কালারের বেলুন আছে।

সাদা কালারের বিল্ডিং ঘরের উপরে কিছু জঙ্গল দেখা যার ।

বাউন্ডারি ওয়ালের ফিলারের কালার হইসে সাদা কালার ।

বিল্ডিং -এর কালার রইসে সাদা কালার ।

উপরে সাদের মদ্যে নী নীলা কালার -এর লাইট দেখা যার।